পার্ল পর্ল এ ভ্যারিয়েবলস ভ্যারিয়েবল এর টিউটোরিয়ালে আপনাদের স্বাগত
এই টিউটোরিয়ালে আমরা পর্লে ভ্যারিয়েবল সম্পর্কে শিখব
আমি উবুন্টু লিনাক্স 1204 ওএস এবং পর্ল 5142 ব্যবহার করছি যা সংশোধন 5 সংস্করণ 14 এবং উপসংস্করণ 2
গেদিত টেক্সট এডিটর ও ব্যবহার করব
আপনি পছন্দের টেক্সট এডিটর ব্যবহার করতে পারেন
পর্লে ভ্যারিয়েবল ভ্যালু সংরক্ষণ করতে ব্যবহৃত হয় যেমন টেক্সট স্ট্রিংস সংখ্যা বা অ্যারেস
ভ্যারিয়েবল ঘোষিত করার পর এটি স্ক্রিপ্টে বার বার ব্যবহার করা যেতে পারে
স্কেলের স্কেলার একক ভ্যালু বোঝায় এবং শুধু স্কেলার সংরক্ষণ করে
এটি চিহ্ন দ্বারা ঘোষিত হয়েছে
এখন ভ্যারিয়েবল ঘোষিত করা দেখি
ভ্যারিয়েবল নিম্নরূপে ঘোষিত করা যায় ডলার প্রায়োরিটি সেমিকোলন
ভ্যারিয়েবল নামের ভিন্ন ধরন থাকতে পারে
ভ্যারিয়েবল অক্ষর বা আন্ডারস্কোর দ্বারা শুরু হওয়া প্রয়োজন
এতে অক্ষর সংখ্যা আন্ডারস্কোর বা উপরোক্ত 3টিই থাকতে পারে
বড়হাতের অক্ষরে ঘোষিত ভ্যারিয়েবলের পর্লে বিশেষ অর্থ রয়েছে
তাই বড়হাতের অক্ষরে ঘোষণা করব না
এখন টার্মিনাল খুলুন এবং লিখুন গেদিত স্পেস ভ্যারিয়েবলস ডট পিএল স্পেস এম্পারস্যান্ড
এম্পারস্যান্ড টার্মিনালে কমান্ড প্রম্পট আনলক করবে
এখন এন্টার টিপুন
এটি গেদিত টেক্সট এডিটরে ভ্যারিয়েবলস ডট পিএল ফাইল খুলবে
ডট পিএল হল পর্ল ফাইলের ডিফল্ট এক্সটেনশন
ফাইলের মধ্যে লিখুন ডলার প্রায়োরিটি সেমিকোলন এবং এন্টার টিপুন
আমরা প্রায়োরিটি ভ্যারিয়েবল ঘোষিত করেছি
যার পূর্বে ভ্যারিয়েবল ঘোষিত করার দরকার নেই এটি শুধু কোডে ব্যবহার করতে পারেন
এখন এই ভ্যারিয়েবলে সাংখ্যিক ভ্যালু নির্ধারিত করি
এর জন্য লিখুন ডলার প্রায়োরিটি স্পেস স্পেস ওনে সেমিকোলন এবং এন্টার টিপুন
এরপর লিখুন প্রিন্ট স্পেস ডবল উদ্ধৃতিতে ভ্যালিউ ওএফ ভেরিয়েবল আইএস কোলন স্পেস ডলার প্রায়োরিটি স্ল্যাশ n উদ্ধৃতি বন্ধ করুন সেমিকোলন এবং এন্টার টিপুন
স্ল্যাশ n নতুন লাইন ক্যারেক্টার
এখন ফাইলটি যেকোনো স্থানে variablesপিএল রূপে সংরক্ষণ করুন
এখানে এটি homeআমল ডিরেক্টরিতে সংরক্ষিত হবে
ফাইলটি সংরক্ষণ করুন
এখন এখানে এইমাত্র তৈরী করা variablesপিএল ফাইলের অনুমতি বদলান
এটি করতে টার্মিনালে লিখুন চমোড স্পেস 755 স্পেস ভ্যারিয়েবলস ডট পিএল
এটি ফাইলে পড়তেলিখতে এবং এক্সিকিউটের অনুমতি দেবে
স্ক্রিপ্ট কম্পাইল করতে টার্মিনালে লিখুন পার্ল স্পেস হাইফেন c স্পেস ভ্যারিয়েবলস ডট পিএল হাইফেন c সুইচ যেকোনো কম্পাইলেশন সিনট্যাক্স এররের জন্য স্ক্রিপ্ট কম্পাইল করে
এখন এন্টার টিপুন
এটি বলে যে এখানে কোনো সিনট্যাক্স এরর নেই
এখন স্ক্রিপ্ট এক্সিকিউট করতে লিখুন পার্ল স্পেস ভ্যারিয়েবলস ডট পিএল এবং এন্টার টিপুন
আউটপুট লক্ষনীয় করা হয়েছে
আমরা ঘোষিত ভ্যারিয়েবলে স্ট্রিং ভ্যালু ও প্রদান করতে পারি
এখন উইন্ডোতে ফিরে যাই
ডলার প্রায়োরিটি 1 এর বদলে ডলার প্রায়োরিটি একক উদ্ধৃতিতে হাই লিখুন
এখানে নির্দেশিত কাজ ডান থেকে বামে এক্সিকিউট করা হয়েছে
স্কেলের যেকোনো ধরনের ডেটা রাখে স্ট্রিং বা সংখ্যা
ফাইলটি সংরক্ষণ করে স্ক্রিপ্ট আবার কম্পাইল করতে লিখুন পার্ল স্পেস হাইফেন c স্পেস ভ্যারিয়েবলস ডট পিএল এবং এন্টার টিপুন
এটি বলে যে এখানে কোনো সিনট্যাক্স এরর নেই
স্ক্রিপ্ট এক্সিকিউট করতে লিখুন পার্ল স্পেস ভ্যারিয়েবলস ডট পিএল এবং এন্টার টিপুন
এখন আউটপুট প্রদর্শিত হয়েছে
এখন টেক্সট এডিটর উইন্ডোতে ফিরে যাই
ডবল উদ্ধৃতি সহ স্ট্রিং এও স্কেলার ব্যবহার করতে পারেন
ডলার প্রায়োরিটি ডবল উদ্ধৃতিতে স্ট্রিং ফাইল সংরক্ষণ করে বন্ধ করুন
এখন একাধিক ভ্যারিয়েবল ঘোষিত করা দেখি
এটি করতে টেক্সট এডিটরে নতুন ফাইল খুলুন
টার্মিনালে লিখুন গেদিত স্পেস মাল্টিভার ডট পিএল স্পেস এবং এন্টার টিপুন
এটি টেক্সট এডিটরে মাল্টিভার ডট পিএল ফাইল খুলবে
এখন লিখুন ডলার ফার্স্টভার কমা ডলার সেকেন্ডভার সেমিকোলন এবং এন্টার টিপুন
ডলার ফার্স্টভার থেকে ডলার সেকেন্ডভার এ ভ্যালু কপি করতে লিখুন ডলার ফার্স্টভার স্পেস স্পেস ডলার সেকেন্ডভার সেমিকোলন এবং এন্টার টিপুন
সকল গাণিতিক অপারেশন যেমন যোগ বিয়োগ গুন ভাগ এই ভ্যারিয়েবলে করা যেতে পারে
পর্ল ব্যবহার করে এটি করা দেখি
টেক্সট এডিটরে যাই
এবং এখন এই ভ্যারিয়েবলে 10 নির্ধারিত করে লিখুন ডলার ফার্স্টভার ডলার সেকেন্ডভার 10 সেমিকোলন এবং এন্টার টিপুন
এই ভ্যালু প্রিন্ট করতে লিখুন প্রিন্ট স্পেস ডবল উদ্ধৃতিতে ফার্স্টভার কোলন স্পেস ডলার ফার্স্টভার এন্ড সেকেন্ডভার কোলন স্পেস ডলার সেকেন্ডভার স্ল্যাশ n উদ্ধৃতি বন্ধ করুন সেমিকোলন
এন্টার টিপুন
ফাইলটি সংরক্ষণ করে দুটি ভ্যারিয়েবলে ভ্যালু যোগ করুন
এখন লিখুন ডলার অ্যাডিশন স্পেস স্পেস ডলার ফার্স্টভার স্পেস প্লাস স্পেস ডলার সেকেন্ডভার সেমিকোলন এবং এন্টার টিপুন
আমরা অ্যাডিশন ভ্যারিয়েবল ঘোষিত করিনি
আবার ভ্যারিয়েবল অ্যাডিশন প্রিন্ট করতে লিখুন প্রিন্ট স্পেস ডবল উদ্ধৃতিতে অ্যাডিশন আইএস কোলন স্পেস ডলার অ্যাডিশন স্ল্যাশ n উদ্ধৃতি বন্ধ করুন সেমিকোলন ফাইলটি সংরক্ষণ করুন
ফাইলটি কম্পাইল করতে আবার টার্মিনালে লিখুন পার্ল স্পেস হাইফেন c স্পেস মাল্টিভার ডট পিএল
এখানে কোনো সিনট্যাক্স এরর নেই তাই স্ক্রিপ্ট এক্সিকিউট করতে লিখুন পার্ল স্পেস মাল্টিভার ডট পিএল এটি আউটপুটকে লক্ষনীয় করবে
একইভাবে বিয়োগ গুন এবং ভাগ চেষ্টা করুন
আমি এখানে কোড লিখেছি
এখন ফাইলটি সংরক্ষণ করে বন্ধ করি
কম্পাইল করতে লিখুন পার্ল স্পেস হাইফেন c স্পেস মাল্টিভার ডট পিএল কোনো সিনট্যাক্স এরর নেই
আমাদের এক্সিকিউট করা ফাইল হল পার্ল মাল্টিভার ডট পিএল এক্সিকিউট করলে আউটপুট এইরকম দেখাবে
আমরা টিউটোরিয়ালের শেষে চলে এসেছি
এখানে আমরা শিখেছি পার্ল এ স্কেলার ভ্যারিয়েবল ঘোষিত এবং ব্যবহার করা
নির্দেশিত কাজ হিসাবে সংখ্যা ভ্যারিয়েবল ঘোষিত করুন
এটি 10 নির্ধারিত করুন
ঘোষিত ভ্যারিয়েবল প্রিন্ট করুন
2 টি স্ট্রিং ভ্যারিয়েবল ঘোষিত করুন
এতে নমস্তে এবং ইন্দিয়া এই ভ্যালু নির্ধারিত করুন
একের পর এক এই 2 টি ভ্যারিয়েবল প্রিন্ট করুন
এই লিঙ্কে উপলব্ধ ভিডিওটি দেখুন
এটি প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়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
অনলাইন পরীক্ষা পাস করলে প্রশংসাপত্র দেয়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
ধন্যবাদ